আর আছে এখানে ।

নৌকা উপর থেকে পড়ছে জলটা খুবই অনেক উপর থেকে পড়ছে।

পাংখা আছেপাশে দিয়ে কিছু লেখা আছে এরা নামাজ পড়তে আসছে।

একটা লোক পূজা করছেএকটা লোক দাঁড়িয়ে আছে।

এখানে লোক পড়তে আসে একটা গেট ।

একটা পিলার নীল রঙের অনেক গুলা আছে ।

জিনিস কিনছে দোকানে অনেক ফ্রেশ ।